পিছনেও একটি বড়ো উঁচু জায়গা রয়েছে।

নদীর জলগুলি ঘোলা অবস্থায় আছে।

সামোনে অনেক ছোট ছোট গাছপালা দেখতে পারছি।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

টেবিলের উপরে একটি মাছের অ্যাকুরিয়াম আছে।

ছবিটিতে আমরা একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

বিল্ডিংয়ের সামনে একটি ফাঁকা জায়গা রয়েছে।

পিছনদিকে একটি চারচাকা গাড়ি রয়েছে।

একটি বাইকের উপর লোক বসে রয়েছে।

রাস্তার মধ্যে একটি চারচাকা গাড়ি দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে অনেক জামাকাপড় সাজানো আছে।

চারিদিকে অনেক লোকজন হেঁটে বেড়াচ্ছে।

এখানে আমরা একটি নদী দেখতে পাচ্ছি।

সামোনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে।

এহানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

দোকানের বাইরে অনেকগুলো বেলুন দিয়ে সাজানো আছে।

পিছন দিকে একটি বড় দরজা দেখতে পাচ্ছি।

উপর দিয়ে অনেকগুলো কারেন্টের তার বয়ে গেছে।

বাগানে একটি কাঠের বিল্ডিং রয়েছে।

ওপরে একটি বড় পোস্টার লাগানো রয়েছে।

আমরা এখানে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

সামোনে কতগুলো চেয়ার রাখা আছে।

গাড়িটার পাশে একটি ফ্যান রয়েছে।

টেবিলের উপরে অনেকগুলো পানির ড্রাম রাখা আছে।

পিছনে অনেক যন্ত্রপাতি রাখা আছে।

পেছন দিকে একটি বড় বিল্ডিং রয়েছে।

এখানে আমরা একটি পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি।

পেট্রোল পাম্পটি হলুদ ও নীল রঙে রং করা।

ভিতরে অনেকগুলো জিমের জিনিসপত্র রয়েছে।

টেবিলের পাশে অনেক বসার চেয়ার দেখা যাচ্ছে।

নদীর জলগুলি সম্পূর্ণ পরিষ্কার অবস্থায় আছে।

আমরা এখানে একটি রুম দেখতে পাচ্ছি।

ছাত্রিগুলি সামনে একটি পেইন্টিং নিয়ে রয়েছে।

পিছনে একটি ভলিবলের নেট আছে।

নিচে কয়েকটি শাটার ডাউন করা দোকান রয়েছে।

আমরা এখানে একটি স্কুল দেখতে পাচ্ছি।

গাছের নিচে কয়েকজন ছেলে বসে আছে।

সামোনে একজন লোক বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

সামোনে অনেকগুলি পোস্টার দেখা যাচ্ছে।

এইখানে আমরা একটি মঞ্চ দেখতে পাচ্ছি।

মঞ্জের উপরে অনেকজন ছেলে দাঁড়িয়ে আছে।

সামোনে দুইটি বড় টেবিল রয়েছে।